পিছনে কিছু ছোট ছোট গাছ দেখা যাচ্ছে।

একটি গেট দেখতে পাওয়া যাচ্ছে বিল্ডিং -এর সামনে।

ঘরটিতে তিন রকমের কালার রয়েছে।

উপর দিকে ইলেকট্রিকের তার এবং ইন্টারনেটের তার ঝুলে রয়েছে।

একটি ইটের দেওয়াল দেখতে পাওয়া যাচ্ছে।

হ্যাঙ্গারে অনেকগুলি জ্যাকেট ঝোলানো রয়েছে।

রাস্তার সামনে একটি কালো রংয়ের গেট রয়েছে।

একটি ফুল গাছ রয়েছে যেখানে লাল রঙের ফুল রয়েছে।

একটি অ্যাপল -এর ল্যাপটপ দেখা যাচ্ছে।

একটি ছেলে মাঝখানে বসে রয়েছে।

একটি খোলা মাঠ রয়েছে।